কিছু মুরগিকে লক্ষ করা যাচ্ছে।

নিচে অনেকগুলি ছোট ছোট সবুজ রঙের ঘাস রয়েচে-এ।

অনেকগুলি বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে।

আলমারির উপরে অনেকগুলি জুসের বোতল রাখা আছে।

উপরে কয়েকটা সাদা রঙ্গের জ্বলন্ত ভল রয়েছে।

বড় একটা গাছ দেখা যাচ্ছে।

বাইকের উপরে একটি লাল রঙের হেলমেট রয়েছে।

কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

এখানে একটা বড় মাঠ আছে।

মাঠে অনেকগুলি ছোট ছোট সবুজ রঙের ঘাস রয়েছে।

কাঠের একটা আলমারি লক্ষ করা যাচ্ছে।

নীচে অনেকগুলি প্লাস্টিক পড়ে রয়েছে।

কাঁচের আলমারিতে অনেকগুলি জিনিস দেখতে পাচ্ছি।

ছোট বড় অনেকগুলি গাছ রয়েছে।

বড়ো একটা মাঠ লক্ষ করা যাচ্ছে।

কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

একটা কাডুন লক্ষ করা যাচ্ছে।

এখানে একটা বড়ো জমি লক্ষ করা যাচ্ছে।

নীচে একটি গোলাপি রংয়ের জগ আছে।

ছোট বড় অনেকগুলি গাস দেখা যাচ্ছে।

উপরে অ কয়েকটা সাদা রঙের জ্বলন্ত ভল দেখতে পাচ্ছি-ই।

প্লেটের উপরে দুইটা কালো রঙ্গের কাপ লক্ষ্য করা যাচ্ছে।

দুইটা কালো রঙ্গের চামুচ রয়েছে।

একজন বাচ্চাকে জল দিতে দেখতে পাচ্ছি।

অনেকগুলি কাঠের টেবিল দেখতে পাচ্ছি।

এখানে একটা বড়ো বিল্ডিং আছে।

কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটা বড় সেলুন দোকান আছে।

দুইজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

এখানে একজন মানুষ সবুজ রঙ্গের টি-শার্ট পরে দাঁড়িয়ে আছে।

উপরে একটা বড় ব্রিজ লক্ষ করা যাচ্ছে।